হ্যাঁ আমি রিলায়েন্সে job করেছিলাম তারপর data entry -তে type মানে data entry laptop sale করা হতো

তুমি যেখানে থাকো বললে কোথায় যেন বললে জায়গাটার নাম

এগ ব মানে বড়ো বাবা বলে একজন থাকে ওখানে থাকে

আচ আমি তো সেভার এখানে o block চেনো

বুঝেছ ভালো তুমি অ পড়াশোনা করো নিজের life -টাতে আরও

মানে স্টা মানে মানে base বলেনা base করা এখনি এটা life যেটা তুমি যদি struggle না করো money income না করো

money কথা বলে জানো তো

হ্যাঁ একদম এটা কিন্তু সত্যি কথা

একদিন সেই মানুষটা ছেড়ে যাবে বলবে তুমি বেকার তোমার দ্বারা কিছু হয় না তুমি lazy তুমি কুড়ে এটাই শেন তবে নিজেকে পরিশ্রম করাটা better

plant এই সব কিরকম লাগে

নাচ না গাছপালা

গাছপালা ও গাছ আমার আমি ক কটা গাছ পুঁতেছি দেখো money plant

তো আছে money plant aloevera গাছ হ্যাঁ aloe vera গাছ নিজের হাতে তুলসী গাছ পুঁতেছি তারপরে বেল গাছ বট গাছ অসুস্থ গাছ নিজের নিজের হাতেই পুতেছি ভালো লাগতো ওদেরকে

আমার মামার বাড়িতে অনেক গাছ পোতা আছে অনেক ফুল গাছ আছে

আচ্ছা আমি গাছেদের সাথেই কথা বলতাম ছোটবেলায় যখন আমার মা যখন খুব বকতো মারতো আমি গি

ওদের সাথে কথা বলতাম অসুস্থ গাছের সাথে কথা বলতাম আম গাছের সাথে কথা বলতাম

আমাদের আমার মামার বাড়িতে আম গাছ আছে জাম গাছ আছে সুপুরি গাছ আছে

হ্যাঁ আশফল গাছ আছে

ওই আ গোলাপ ফুল আছে জুঁই ফুল আছে

আচ্ছা বাহ ভালো তো

গিয়েছিলাম একটা pink গোলাপ ছিল গাছটা মারা গেছে

আচ্ছা ওখানে কে মানে কে দেখভাল কে করে

ওখানে আমার দাদু আছে মামারা আছে সবাই দেখে

দেখাশোনা ওরাই করে তাইতো

এই জানো আমি না বৃষ্টি যখন হতো ছোটবেলায় আমি

তখন না আমি আম কুড়াতে যেতাম plastic নিয়ে আম

কেমন লাগে সেটা বলো আগে

যেরকম ময়ূর নাচে না ওরকম আমিও নাচতে ই

হলে ভেজাটা আমাদের চাইই চাই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো এ এখন এই সন্ধেবেলা করে হালকা বৃষ্টি হালকা হাওয়া দিচ্ছে just awesom awesome লাগে

রাস্তা ঘাটে না ওদের কে দেখে নিজের মনে হয় যে নেচ নাচি না লোক public লোক কি ভাবছে বলছে কি ভাবছে কি দেখছে i don't

ছেলেরা জানো সব সময় হা মেয়েদের হাসি টাই হা র কেড়ে কেড়ে নেয়

এটাই তো main ছেলেরা কেড়ে নেয় তো ওটা না কাড়লে ন হবে না ওটা তো তোমাকে

তাহলে সবসময় হা মানে হাসিনা দুঃখ পেলেও হাসতে হয়

পারেনা তা না সবই পারে মেয়ে পারে সব পারে নিজের মনের মধ্যে হাত রেখে যে আমি পারবো এই কাজটা পারবো

বলে তুই পারবি না আমি পারবো না ঠিক আছে তমা আমি কিছু বলি না আমি চুপ করে থাকি তারপর মা মা এই কাজটা হয়ে গেছে মা তখন বলে হ্যাঁ আমি তো তোকে বলতে চাইছিলাম তুই পারবি খালি পারবি না বলি কেন তুই যাতে ওই কাজটা মনোযোগ দিয়ে করিস

হ্যাঁ আমি কাউকে তোকে যদি আমি বলি হ্যাঁ তুই পারবি তুই তো তখন ইয়ে আমি তো পারবোই আমি এই কাজ টা পারবো তখন তুই আর ওই ভাবে তুই নিবি তুই তখন তোর গায়ে লাগবে না যে এই কাজটা তো

বলবো না তুই পারবি না অনেক easy করবো না এই কাজটা আমাকে করতেই হবে

হ্যাঁ এই জোর থাকা দরকার

ইয়ে থাকা দরকার confident type -এর কিছু থাকা দরকার confident না থাকবে আর সবসময় smile -টা বড়ো ওটাই আমাদের শক্তি

আমি ভবানীপুর গার্লস হাইস্কুলে পড়তাম ওখান দিয়ে twelve pass করেছি

এখন করছি third year -এ এই এই বছরেই graduation -টা দিয়ে দেবো আমার বন্ধুরা বলছিলো দিয়ে দে আমার একটা family আ problem হয়েছিলো বলে আমি

problem -এর জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম মাঝখানে

না একদম ছাড় হ্যাঁ বিপদ আসবে struggle করতেই

ভালো করেছো ভালো পড়াশোনা দেখবে একটা করবেনা নিজের একটা মনেহয় একটা ভদ্রতা মর্মটা তারপর নিজের একটা guilty feel লাগা তারপর এই যে অনেকে অনেকে কেজরার মতোন গালাগালি দেয় অনেকে

তখন তোমার mind -এ লেগে ইস আমি এই কথাটা বললাম এটা বলা উচিত ছিল না

Ego -তে লাগবে কেউ যদি বলে এ ভাই তুই আমাকে phone করবি না তখন তোমার ego -তে লেগে যাবে

করো পড়াশোনা life -টাও এমন একটা জিনিস যে তোমাকে life -এ এগিয়ে নিয়ে যাবে so পিছনটার দিকে তাকাবে না যে

যা যা আছে শক্ত হচ্ছে আমাদের পড়াই

সেটা পরবর্তীকালে বুড়ো বয়সে আমাদেরকে হাই হাই করতে হবে